তিন শুন্য সিনেমা হল সিনেমা হল -এ--

সব বাচ্ছারা নিজেদের হাত এর কাজ করছে কেউ কোলের ওপর নিয়ে কেউ--

হলুদ ফুল এর সমাগম চারিদিকে হলুদ এ ভরে আছে মহিলারা ফুল তুলছে।

রাস্তায় অনেক গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে।

একটা স্কুল কিন্তু কোনো বাচ্ছা কোনো লোকজন কেউ নেই পাঁচিল দিয়ে ঘেরা ভেতরে অনেক গাছ ছোটো ছোটো ফুল আছে --

কতগুলো লোক রাস্তা দিয়ে যাচ্ছে কেউ বাইক - এ কেউ স্কুটি - তে তাদের --

কিন্তু দূরে আর একটা লোককে দেখা যাচ্ছে পিছনে টিনের--

দূরে আ্যারেকটি ছেলেকে দেখা যাচ্ছে ছে--

দূরে সাদা চার চাকা রাখা রয়েছে কতগুলো লোক দাঁড়িয়ে আছে। এখানে অ--

ওপরে এ সি রয়েছে কিন্তু কোনো লোক এর সমাগম নেই।

পোচ্ছেন আর একজন টিচার দাঁড়িয়ে আছে

নিচে-এ ফুল দিয়ে গোল করা আছে এবং গাছে সমাগম রয়েছে কিন্তু কোনো মানুষজন নে --

একটা মাছের আড়ত সবাই মাছ বিক্রে করছে।

স্লাইডিং - এ লেখা রয়েছেএকটা গাড়ি দাঁড়ানো রয়েছে কিন্তু কোনো মানুষ জন নেই গাড়ির কাচ দেখা উ - যাচ্ছে।

কিছু লোক অ্যাম্বুলেন্স থেকে নামছে এবং কিছু লোক উঠছে--

এ.টি.এম. -এর সামনে কোনো লোক নেই এ.টি.এম. -এর।

স্টেট ব্যাক এটিএম এটিএম এর সামনে--